উপরে এক উপরে অনেক উপরে পাখা লাগানো আছে চারিদিকে কাচ দিয়ে ঘেরা আছে।

এবং লাল নীল অনেক কালার এর বাইক ।

ওতে গ্রিল দেওয়া আছে ভায়লেট কালার এর। দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে। সাইড এ একটা জমি আছে যেখানে গ্রীন কালার খুব সুন্দর মাঠ দেখাচ্ছে।

গ্রীন আর খয়রি রঙের পাহার।